আমরা সকাল সন্ধ্যে বেলা হাঁটতে যাই--

আমার মেয়ের তো টিফিন -এ প্রত্যেক দিনই পরোটা দিয়ে হয় ভালো।

চিংড়ি মাছ আমার খুব পছন্দের। সেজন্য আমার স্বামী যখন বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসে আমি কিছু করি না করি চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই করি।

আমার বাড়ির কিছুটা দূরে একটা সাউন্ড বক্স -এর দোকান হয়েছে।

আমার বাড়ির পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। সেখানে বছরে খুব ধুম ধাম করে পূজা করা হয়।

তাই লিচু যখনই বাজারে আসে আমি তখনই কিনে আনি।

রাস্তাঘাটে প্রচুর জল জমেছে প্রচুর জল জমাতে অফিস আদালত স্কুল কলেজ সকলের যেতে খুব ব্যতিগ্রস্ত হতে হচ্ছে।

মেলা মানেই জিলাপি জিলাপি ছাড়া কোন মেলা আজ পর্যন্ত হয় বলে আমার জানা নেই। মেলায় গেলে জিলাপি আমাকে আন-তেই হবে আন-তেই হবে।

যখন বাড়ির কোন প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে যায় দৌড়ে গিয়ে সে মুদির দোকান থেকে উম বাজার করে নিয়ে আসি ।

তাই আমিও আমার কোনো সময় যে টাকা না থাকলে আমি ফোন দিয়েই পেমেন্ট করি।

আমার বাড়ির কিছুটা দূরে গিয়ে একটা শপিং মল তৈরি হচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমার বাড়ির কোন প্রয়োজনীয় জিনিস --

আমরা একবার জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম।

আর ময়ূরকে দেখতে এমন কেউ নেই যে ভালোবাসে না। ময়ূর।